এটি একটি মোটরসাইকেল সার্ভিস সেন্টার ।

দৃশ্যটিতে আমরা একটি দোকান দেখতে পারসি দোকানটি বর্তমানে খোলা আছে।

ইস্কুল -এর সামনের মাঠটি একটি ডাস্টবিন দেখা যাচ্চে।

হাই রোড -টির এক সাইড -এ দেখছি উঁচু নিচু অনেকগুলি বিল্ডিং ।

জায়গাটি অনেক সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন।

দেখতে পারছি একটা বানিজ্যিক মেলা।

মেলাতে আমরা অনেকগুলো মানুষ দেখতে পাচ্ছি।

জায়গাটি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে।

দোকানটির বাইরে একজন লোক দাঁড়িয়ে আছে।

দৃশ্যটিতে আমরা একটি নৃত্য স্টেজ দেখছি।

রাস্তার পাশে একটি গরুকে আমরা ঘাস খেতে দেখছি।

বর্তমানে এখানে কোনও ব্যক্তি দেখা যাচ্ছে না।

রাস্তায় অনেকগুলি লোক দাঁড়িয়ে আছে এটি একটি দিনের বেলার দৃশ্য।

এখানে আর অন্য কোন প্রাণী দেখা যাচ্ছে না।

এখানে আমরা একটি পাহাড় দেখতে পাচ্ছি।

হল রুমটিতে এটি বড় অনুষ্ঠান চলছে এটি একটি দিনের বেলার দৃশ্য।

দৃশ্যে দেখতে পাসসি একটি শ্রী রাজেশ্বরী বুক লিংকস দোকানটি একটি একতলা দোকান।

পার্কিং -এর স্থানে রয়েছে একটি কালো রঙের গাড়ি।

দৃশ্যটিতে আমরা একটি মাছের একুরিয়াম দেখতে পাচ্ছি।

মাঠটির চারিপাশে রয়েছে অসংখ্য গাছপালা।

দৃশ্যটিতে আমরা একটি হাই রোড দেখতে পারছি।

হাইওয়েটিতে অনেকগুলি যানবাহন চলাচল করছে।

বর্তমানে এখানে কোন মানুষ দেখা যাচ্ছে না।